এই ছবিটাতে আরো অনেক কিছু দেখা যাচ্ছে ছোট ছোট ছোট ছোট কিতাবগুলো রাখা আছে। ওপরে ও কি সুন্দর কিতাব সাজানো আছে। পেন ও রাখা আছে কয়েক--

এই ছবিটাতে দেখা যাচ্ছে একটা ঘর । এই ঘরটার সামনে-এ লেখা আছে ভারতীয় জনতা পার্টি ।

এই ছবিটাতে দেখা যাচ্ছে জলের ফোয়ারার মাঝখানে তিনটে ডলফিন ।

আবার- বাঁধাকপি রাখা আছে এইখানএ--

কিন্তু উনি ফোনে কথা বলছেন বলে।

আর একটা পর্দা দেওয়া আছে সামনে একটা বাইরে সাইকেল রাখা আছে।

পিছনের দিকটা কি সুন্দর গাছপালাই ভরা মাঝখান এ একটা নদী।

এর বোর্ড লেখা আছে কণিকা বুক স্টল বলে আরও অনকে কিছু লেখা আছে ওয়ার্ক --

এই ছবিটাতে একটা বিল্ডিঙের লেখা আছে ভারতীয় স্টেট ব্যাংক । এইটা স্টেট ব্যাংক আরকি।

এই ফটোতে তে একজন মহিলা সাদা কাপড় পরে গলায় একটা মালা নিয়ে।

একজনই ওই দিকে মুখ করে--

শুয়ে আছে একজনও তার পা ধরে--

আর বড়ো বড়ো করে চোখ করে তাকিয়ে আছে।